ট্যাংকি রাখা আছে আর খুব ই ইটা পাথর ও দেখাচ্ছে আর একটা গাড়ি ই দেখাচ্ছে টোটো আর যা কে এই --

ইয়ে কি করছে ।আর উহার সাইড আর অনেক আছেইহা খুব ভালো ভালো ফুল লাগা আছে কাপ গামলাটোয়।

এই ফোটো -টোয় কোনো কাপড়া দোকানের ফোটো বটে | যাহা খুব ভালো ভালো সারি পাওয়া যায় | যেরকম অনেক প্রকারের সারি ইহা পাওয়া যায় | আর শার্ট আর ও সব রকম সমান ইহা পায়া যায় | এই কাপড়া দোকানটাই খুব ভালো কাপড়া বেচা যায় ।

এই ফোটো -তে এক অর সাদির র ফটো বটে যাহা অনেক ভালো গেট ডেকোরেশন করা আছে যেরকম খুব ভালো লাইটিং আর ও--

এই ফোট -টোয় ক্ষেত -এর ফোট বটে | যন ক্ষেতটয় ফুল লাগা আছে | ইঁহা অনেক প্রকারের ফুল লাগা আছে | যেরকম এব --

এই ফটো -তো এক ঘরের ফটো বটে | যন ঘরটোয় বিচে মাংস আর বিরিয়ানি রাখা আছে টেবুল -টোয় ।